ক্যাম্পের পাশে অনেকগুলো পতাকা দেখতে পাচ্ছি পতাকার রং লাল ও নীল।

এখানে একটি লোককে দেখা যাচ্ছে তার হাতে অনেকগুলো টাকা রয়েছে।

উপরে অনেকগুলো লাইট জ্বলতে দেখা যাচ্ছে।

এখানে দুইজন ব্যক্তি রয়েছে একজনের হাতে মোবাইল রয়েছে এবং আরেকজনের হাতে ঘড়ি রয়েছে।

এখানে একটি শপিং মলের ভিতরের ছবি দেখতে পাচ্ছি।

পাশে অনেকগুলো জামা রয়েছে।

গাছের পাতার রং সবুজ।

এখানে একটি রুম দেখা যাচ্ছে রুমের -এর মধ্যে অনেকগুলো বেলুন রয়েছে।

প্রাচীরের গায়ে গায়ে অনেকগুলো ঘাস রয়েছে অনেকগুলো জঙ্গল রয়েছে।

ছেলেটি কালো কালারের প্যান্ট পরা আছে এবং হলুদ কালারের জামা পরা রয়েছে।

একটিতে ল্যাখা রয়েছে কুচবিহার হোটেল তার পাশে ল্যাখা রয়েছে তৃষনা রেস্টুরেন্ট ।